সাইড এ একটা হেলমেট রাখা রয়ে--

সাদা রঙের সা পাঞ্জাবি পরেও রয়েছে।

উম আর উম লাইট পোস্ট আছে রাস্তার ধারে। .

দাঁড়িয়ে কাজ করছেন।

জিনিস পরে থাকতেও দেখা যাচ্ছে-এ।